এখানে দেখা যাচ্ছে একটা ডেরি । অজন্তা ডেরি বাসিরা। বাঁ সাইড থেকে আর একটা দোকান আছে বাসিরা অজন্তা ডেরির মধ্যে খুব ভালো খাবার পাওয়া যায় এখানে হা ভিড়টি আপনারা দেখতে পাচ --

সাইড দিয়ে অনেক উম লোকজন আছে।

কি সুন্দর আছে স্কুল -টি সাদা এবং ব্লু রঙে। হা-আ-উম একটি গাছ লাগানো আছে।

আ-ন দেখতে উম পাচ্ছি তিনটি ছোটি ছোট ছোট মূর্তি প্রত্যেকটি মূর্তি কিছু না কিছু হাতের মধ্যে এ আছে উপর দিকে তিমি --

ছেলে বিতরনের মধ্যে আছেন হুম অ হয় অনেকগুলি ছেলে আছে এক ওট হ মধ্যে দৃশ্যটা কিছু এরকমই দেখাচ্ছে।

হুম-ম-ম-ম এখানে দেখতে পাচ্ছি খুব একটা মনোরম দৃশ্য। এখানে জল আছে ঝলমল করছে সাইড দিয়ে।